আচ্ছা সে তো মানে খুবই আহ রোমাঞ্চকর ব্যাপার মানে প্রথমবার আর কি আহ hot air balloon এ ওঠা অত উঁচুতে ওঠা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

আচ্ছা তা ওখানে তো শুনেছি একটা museum আছে সেই museum টা ঘুরেছ?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 আচ্ছা ওটা কি মানে কলকাতার এই museum এর মতনই অনেকটা নাকি? না আরও বড়? না ওখানকার museum এখএখানের হেকে একটু বড়ই হয় এখানে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

আচ্ছা তারপর ঐ museum দেখেই কি বাড়ি ফিরে এসএসেছিলে নাকি আরও কিছু দেখার ছিল ওখানে?

এখনও অনেক জায়গা ঘোরার আছে সত্যি কথা বলতে আমরা ঘুরেছিলাম সাত থেকে আট দিন কিন্তু সব কিছু চলতেই phone এর মাধ্যমে বলা সম্ভব হয়ে ওঠে না বলতে বলতে তো অনেক সময় কেটে গেলো তো ওই তুমি একদিন সময় করো যে ওখানে যাওয়ার আমার মনে হয় যে খুব সুন্দর জায়গা ওটা হবে হম সে তো শুনেই আহ খুব ভালো লাগছে মানে বুঝতেই পারছি যে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 আহ কোন express এ যাবে flight এ যাবে না আগে তোমার টিকিট টা কেটে নাও তারপরে ঐ সময়মত ছুটি নিয়ে নেবে family নিয়েই নিশ্চই যাবে আচ্ছা আমি যদি আহ plane এ যাই তো কেরকম খরচা পড়তে পারে?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 টাকা লাগবে minimum আট হাজার maximum তোমার লাগবে উনিশ হাজার মত লাগবে আচ্ছা এটা তো অনেকটাই খরচার ব্যাপার train এ এর থেকে বেশ ভাল মানে train এ উম খরচাটাও কম হবে আর সেই সঙ্গে মানে উম ঘুরতে ঘুরতেও যাওয়া যাবে মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেও আর কি যাওয়া যাবে তাই তো?

একটা দিন তুমি পেয়ে যাচ্ছ যেটা তুমি ওখানে ঘুরতে পারবে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

ঠিক আছে আজকে এই ভালো

হ্যাঁ চলো bye Hello আসসালামু আলাইকুম

হ্যাঁ আপু।

আপু আমি তো অনেক পেরাই আছি, আমাকে একটু বাঁচাও। হ্যাঁ আমি বুজতে পারছি, আমি তো জানি তোমার তো মাত্রই পরীক্ষা শেষ হলো উচ্চমাধ্যমিক। এখন তো একটু উম tension এরই বিষয়। হ্যাঁ আপু দেখেন মানে board পরীক্ষা শেষ করলাম। করেই একটু relax এ থাকবো। একটু চুপচাপ থাকবো। নিজের মতো life টারে একটু enjoy করবো। সেটাতো নাই admission test জন্য এত এত পড়াশোনা?

সমস্যা নেই মুন্নি আহ আমি

এক একটু তোমার সাথে কথা বলে নেবো যে, তোমার আহ উচ্চ মাধ্যমিকের বিষয়টা কি ছিল? তুমি কি বিজ্ঞান বিভাগ থেকে পড়ে এসেছো? নাকি ব্যবসা বাণিজ্য? নাকি হচ্ছে আহ

আহ তাহলে হচ্ছে

আপু প্রশ্ন আহ মানে আমি তো হচ্ছে যেহেতু ব্যবসা শিক্ষা থেকে আসলাম, তাহলে আমি মানবিক ই শাখার মানে মানবিক subject টার উপরে কেন focus করবো? মানে কেন আমার জানা উচিত? এটা ঠিক বুঝলাম না। মানবিক জানা বলছি না তোমার হচ্ছে সামনে মানবিক এবং বিজ্ঞান আহ মানে ব্যবসায়িক শিক্ষার option গুলো খোলা আছে। বিজ্ঞান বিভাগের তো যাওয়ার কোনো তোমার উপায় নেই, তাইতো? তুমি হচ্ছে যদি ব্যবসায়ী শিক্ষা নিয়ে পড়াশোনা এগোতে না চাও? তুমি চাইলে মানবিক নিয়ে ও এগোতে পারো? মানবিক একটা বিভিন্ন ভালো ভালো বিষয় আছে। যেমন আইন আছে, তার পর তোমার আহ বিভিন্ন যে বিষয় গুলো আছে, ইংরেজি সাহিত্য আছে, বাংলা সাহিত্য আছে, এগুলো এগুলোর কথা বলছি। তুমি কি এগুলোর প্রতি আগ্রহী? আমি আগে একটু এইসব বিষয়ে জানতে চাই যে তোমার আগ্রহটা কোন দিকে? তারপর আমি তোমাকে কিছু একটা আহ কিছু একটার দিকে যাওয়ার জন্য বলতে পারবো। তোমার আগ্রহটা কিংবা কোন বিষয়টা প্রতি তোমার একটু ঝোক বেশি বলে তুমি মনে করো? আসলে আপু আমি যেহেতু বাণিজ্য শাখাতে আছি, তো আমি তো মূলত accounting এটা তো আমার main subject. তো এটা নিয়ে তো পড়াশোনা

তো এখন আমার বাসা থেকে আবার আমার ভাইয়া বলতেছিল যে, তুমি যেহেতু commerce এর মানে বাণিজ্যিক বিভাগে top subject হচ্ছে accounting? তো তুমি আসলে এই accounting টা নেওয়ার জন্যই মানে চিন্তা ভাবনা করতে বলতেছে। আর যেহেতু admission test আমিতো অবশই চাচ্ছি হচ্ছে আহ মানে Public university র ভালো যেহেতু ঢাকা university তো main আরকি চাচ্ছিলাম। তো আমি আসলে বাণিজ্য বাণিজ্যিক বিভাগের হচ্ছে subject নিয়ে এগোতে চাচ্ছি? Mainly accounting বা management or marketing এই তিনটের একটা? বাহ বেশ ভালো তোমার এ। তোমার যেহেতু যে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছো, সেই বিষয়টার প্রতি তোমার আগ্রহ আমি দেখতে পাচ্ছি। আমার সময় কিন্তু এমন ছিল না। আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছি পুরো মাধ্যমিক উচ্চমাধ্যমিক। কিন্তু আমার পরবর্তীতে মনে হয়েছে, আমি যদি ব্যবসায়ী শিক্ষার দিকে যাই অথবা মানবিক বিভাগ মানবিক বিভাগের কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করি? তাহলে আহ আমার জন্য বোধহয় ভালো হবে, আমার মনে হয়েছে। কিন্তু পরে আছে আবার সেই বিজ্ঞান বিভাগেরই একটা অংশ তথ্য প্রযুক্তি, সেটা নিয়ে পড়তে হচ্ছে। আচ্ছা আমি তো আমার ব্যাপারটা বললাম। তবে তোমার হ্যাঁ? তোমার যেহেতু ইচ্ছেও আছে বা তোমার বাসা থেকে বলছে যে, তুমি বিজ্ঞান আহ বিজ্ঞান না দুঃখিত। তুমি ব্যবসায়ী শিক্ষা নিয়েই তুমি এগোও তাহলে আমার আমারও মনে হবে, ব্যবসায়ী শিক্ষার প্রতি তোমার একটা আহ কি বলবো? এগোনোর চিন্তা ভাবনা করা উচিত। আচ্ছা ব্যবসায়ী শিক্ষারও তো বেশ কয়েকটা ভাগ আছে, আমি যতদূর জানি? ব্যবসায়ী শিক্ষার মধ্যে কোন ভাগটা আহ তোমার কাছে খুব ভালো লাগে? যেমন আমি যানি

ভালো লাগে ভালো লাগার কাজ করে। কোনটা সেটা সেটা একটু জানতে? হ্যাঁ আপু, আমাদের হচ্ছে আহ inter SSC তো mainly তিনটা থাকে? এটা হচ্ছে আপনার ওই

কিন্তু তারপরেও আমার accounting একটুও ভালো লাগেনা। এখন আমার বাসা থেকে আসলে খুবই চাপ দিচ্ছে যে, তুমি accounting এই try করো accounting এই try করো। কিন্তু আমি খুব basic আছি management বা marketing দুইটার একটা আমার আসুক।

বিরাট ঝামেলার ব্যাপার। প্রচুর পড়াশোনা করতে হয়। সব মিলিয়ে মানে আমার মাথার গুলাই গেছে, আমি কি করবো বুজতে পারতেছিনা? বা কি ভাবে আমার শুরু করা উচিত এটাও বুজতে পারতেছিনা?

কারণ দেখো তুমি যদি মেনে না নাও? আহ পরবর্তীতে কিন্তু আহ তোমাকে খুব মানসিক ভাবে যন্ত্রণার মধ্যে কাটাতে হবে। পরবর্তীতে চারটা বছর তুমি পড়বে। বিষয়টা নিয়ে একটু দোটানার মধ্যে থাকো। তাহলে আমার মনে হবে যে, সেই যেই বিষয়টা প্রতি তোমার দোটানাটা কাজ করছে? সেই বিষয়ের দিকে তুমি যেওই না। তুমি আগে মন স্থির করো যে, কোন মানে কোন দিকে তোমার মন যেতে চেয়ে? কোন দিকে তোমার পড়তে ইচ্ছা করে? তারপর আমরা অন্য সিদ্ধান্তে যাবো।

তোমাকেই যেহেতু নিজেকেই করতে হচ্ছে সেটা public হোক অথবা কোনো অন্য কোনো college হোক? সাধারণ কোনো বিশ্ববিদ্যালয় হোক? তুমি যদি নিজের আহ নিজেকে নিজে তৈরী করতে পারো তোমাকে পরবর্তীতে ভবিষৎ নিয়ে আর চিন্তা করতে হবে না। কারণ তুমি জানো, কোন বিষয়ে গুলো তোমাকে সামনা সামনে মুখোমুখি হতে হবে? হ্যাঁ আর আমাদের ভিতরে তো আসলে একটা মানে বর্তমানে যে পরিস্থিতি, আমাদের ভেতরে ঢুকেই গেছে যে, শিক্ষা মানেই হচ্ছে আমি যদি graduation টা complete করতে পারি? একটা subject এর ওপর,

যেন কেমন হয়ে গেছে আপু? একটু কঠিন কঠিনই লাগতেছে। কিন্তু যখন তুমি একসময়ে এই মানে জায়গাটা পার করে আসবে তখন তোমার পেছনে ফিরে তাকালে মনে হবে যে, না খুব একটা কঠিনও ছিল না। অস্থির লাগবে একটু তুমি আহ যন্ত্রনা তো তোমাকে পোহাতেই হবে। কারণ পড়াশোনা খুব একটা সহজ বিষয় এমনটা বলা কোনো ভাবেই যাবে না আমি বলে মনে করি।

তোমার আহ তুমি যে বিষয়েটা নিয়ে পড়তে চাও? এমন কি কেউ আছে যে এই বিষয়টা নিয়ে এখন পড়া লেখা করছে? তাহলে তার কাছ থেকে তুমি সরাসরি শুনে নিলে খুব খুব ভালো হয়। কারণ আমি তুমি তো জানোই যে, আমি একদম সম্পূর্ণ আলাদা একটা বিভাগ থেকে পড়াশোনা করে এসেছি। আমার মনে হয় না যে, আমি তোমাকে এখানে কোনো তথ্য দিয়ে বা কোনো উম ভালো একটা পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি? আমি বরঞ্চ যেটা করতে পারি যে, হ্যাঁ accounting নিয়ে পড়াশোনা করছে এমন কাউকে তোমার সাথে কথা বলিয়ে দিতে পারি। যে কিনা তোমাকে একদম সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। আর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, তুমি যেন অন্য কোনো দিকে আহ সরে না যাও? তোমার মনটা যেন অস্থির না থাকে স্থির স্থির থাকে। তুমি যেন। সে সে বিষয় সেই উদ্দেশ্যে তোমাকে কিছু বলতে পারি এই। তোমার পরিচয়ে এমন কেউ আছে? যে তোমার

আমার আমরা ভাইয়াই আছে। ও আসলে accounting নিয়েই graduation complete করছে। এখন job ও করতেছে। তো ও আসলে মনে মানে চাচ্ছে আমি accounting নিয়েই পড়াশোনা করি? এখন ও আমাকে বলতেছে, মানে খুব hard না অত বেশি কঠিন না। তুমি পারবা, তুমি আসো অনেক সহজেই আছে। এই রকমই বলতেছে আর কি। কিন্তু আমি ওই যে, বললাম আমি চাচ্ছিলাম একটু marketing বা management কিছু একটা, দুটোর ভিতরে একটা subject আসলে আমার আমার মেনে নেওয়াটা খুবই Manegement সেটাই এখন যাই হোক আহ মানে ভাইয়ারা কাছে accounting হয়তো ভালোই জানে? তোমার জন্য আহ এই বিষয়টা সহজ হবে। এই কারণেই আজকে হয়তো তোমাকে এই হয়তো পরামর্শটা দিচ্ছেন। যাতে হচ্ছে তোমার ভবিষ্যৎ টাও ভালো হয়। তুমি এখানেই সুন্দর একটা career গড়তে পারো এবং তোমার

একটু বিষয় গুলো আগে থেকে জেনে চিন্তা করে নিতে পারো। আর দিনশেষে বলবো যে, তোমাকে পড়তে হবে তোমাকেই সব কিছু করতে হবে। তুমি যতই নির্ভরশীল থাকো না কেন? সবসময় তো আর তুমি সব ধরণের সাহায্য পাবে না?

কারণ হচ্ছে সবসময় দেখা যাবে যে, তুমি তোমার ভাইয়া কে পাবে না। এটা একেবারে চিরন্তন সত্য। তো ওই বিষয়টা য যদি নিজের মধ্যে ধারণ করতে পারো,

সুযোগ পেতে হবে। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে হবে। শুধু মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না অনেক ভালো ভালো অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা আর কি পড়াশোনাটা খুব ভালো মতো করায়? তো পড়াশোনা যেহেতু তোমার নিজেরই করতে হবে। এ এখন তুমি বড়ো হয়েছে সেহেতু আর নতুন করে তো তেমন কিছু বলার নেই। নিজের দায়িত্ব নিয়ে নিজের কাজ শেষ করতে হবে, তাইতো?

এই কারণে বলছি যে, তুমি একটু ধীর স্থির হও। আগে সিদ্ধান্ত নাও। একটু যাচাই বাছাই করে কথা বার্তা বলে দেখো? কোনদিকে তুমি যেতে চাও? এবং যেদিকে তুমি যেতে চাও, সেদিকটা তোমার জন্য উপযোগী কি না? তোমার তোমার অনুকূলে থাকবে কি না? এরপর তুমি একটা সিদ্ধান্তে আসো। সিদ্ধান্ত নেওয়াতে এত তাড়াহুড়া করার কিছু নেই। জি আপু, আর পড়াশোনার ক্ষেত্রে আসলে আমাকে না মানে আমি একটু ওই যে, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এই জন্য ভাবলাম আপনাকে একটু আপনার সাথে একটু ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তো আপনি বললেন এখন মোটামুটি স্থির সম্ভবত হইতে পারসী। আর একটু চিন্তা ভাবনা করি। আর Accounting tops subject যেহেতু সেজন্য ওরা চাচ্ছে যে, আমি এটা নিয়ে করি। আমার জন্য দুয়া করবেন। আর কিছু প্রয়োজন হইলে আমি আবার knock করবো আপু। কিছু মনে করবেন না। যে আমার যদি প্রয়োজন হয় না না না না যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আমি যতটুকু পারি অবশ্যই তোমাকে সাহায্য করবো। এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্ধের কিছু নেই। তুমি তুমি আর যে, আহ অস্থিরতায় ভুগোনা এটাই বলবো আর কি। কেমন? তুমি একটু শান্ত হও ঠিক হও এরপর আমরা বাকিটা আস্তে আস্তে এগাবো, ঠিক আছে?

ভালো থেকো তাহলে? আজকে আর কথা না বাড়াই তুমি একটু নিজেকে সময় দাও। নিজের একটু চিন্তা করো। তারপর বাকি কথা হবে কেমন? তুমিও ভালো থাকো।